সাদা রঙ্গের একটি সোফা লক্ষ্য করা যাচ্চে।

বড় একটা রাস্তা লক্ষ্য করা যাচ্ছে।

বড় কয়েকটা মাঠ লক্ষ করা যাচ্ছে।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

এখানে একটি বড় সাদ লক্ষ্য করা যাচ্ছে।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

উপরে কয়েকটা সাদা রংয়ের ফ্যান দেখা যাচ্ছে।

অনেকগুলি মালা ঝোলানো থাকতে দেখা যাচ্ছে।

উপরে একটা কালো রঙ্গের ফ্যান দেখা যাচ্ছে।

লোহার একটা ছোট গেট লক্ষ করা যাচ্ছে।

খয়রি রঙের একটি কার লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা চিয়ার ও টেবিল লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা বড়ো দোকান দেখতে পাচ্ছি।

নীচে একটা গোলাপি রঙ্গের পুতুল রয়েছে।

অনেকগুলি ছোট-বড় গাছ দেখা যাচ্ছে।

কাঠের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

একজন মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে।

এখানে দুইটা ছোট ছোট মন্দির আছে।

কালো রঙের দুইটা ছাগল দেখতে পাচ্ছি।

কয়েকটা চিয়ার দেখতে পাচ্ছি।

দুইজন মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

বড়ো একটা লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে।

ছোট একটা সিমেন্টের সিঁড়ি লক্ষ করা যাচ্ছে।

নীল ও হলুদ রংয়ের ঝুড়িতে অনেকগুলি মাস রাখা রয়েছে।

এখানে একটি বড় সাইকেলের দোকান আছে।

কাঠের একটা টেবিল দেখতে পাচ্ছি।

টেবিলের উপরে কয়েকটা লাল রঙ্গের জগ দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় জিম ঘর আছে।

একজন মানুষের হাতে একটা মোবাইল ফোন রয়েছে।

নীচে লাল ও নীল রঙের কয়েকটা কার্পেট দেখা যাচ্ছে।

সাদা রঙের একটা এ_সি লক্ষ্য করা যাচ্ছে।